আসসালামু আলাইকুম ওয়ালাইকুমুস সালাম

হ্যা, আলহামদুলিল্লাহ ভাল আছি, তুমি কেমন আছো? হ্যা আছি আমিও ভাল আছি, সাব্বির এই যে আমরা যারা পড়াশোনা করি বা দেশের জনগণ যারা পড়াশোনা করে ছাত্ররা তাদের কিন্তু পড়াশোনায় একটা মূল লক্ষ্য থাকে যে তাদের ছাত্রজীবন বা পড়াশোনা শেষ করে তারা একটা সম্মানজনক চাকরিতে প্রবেশ করবে কি আমাদের কি এই চিন্তা ভাবনা এলেই আমরা পড়াশোনা করি ঠিকনা?

আহ চিন্তা বা আকাঙ্ক্ষা শুধু তাদের না সেরকম এই নীট সদস্যদের তাদের কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা একটা দেশের একটা উচ্চ পদস্থ কর্মকর্তা হবো বা একটা ভালো পেশায় যাবো ভালো একটা চাকরি করবো